মোজিলা ফায়ারফক্সে বুকমার্কস সংগঠন এবং প্রিন্টিং এর কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালে আমরা বুকমার্কস সম্পর্কে শিখব
আমরা বুকমার্কস সংগঠন করা ফায়ারফক্স পৃষ্ঠা সেটআপ করা প্রিভিউ এবং প্রিন্ট করাও শিখব
এখানে আমরা উবুন্টু 1004 এ ফায়ারফক্স সংস্করণ 70 ব্যবহার করছি
ফায়ারফক্স ব্রাউজার খোলা যাক
ডিফল্টরূপে ইয়াহু হোম পেজ খোলে
প্রায়ই ব্যবহৃত পৃষ্ঠাসমূহে নেভিগেট করতে বুকমার্কস আপনাকে সাহায্য করে
আমরা আগের টিউটোরিয়ালে বুকমার্কস সম্পর্কে অল্প শিখেছি
আমরা জীমেলের জন্য একটি বুকমার্কও যোগ করেছি
জীমেল হোম পেজ খুলতে এটিতে টিপুন
আপনাকে জীমেল হোম পেজে নিয়ে যাওয়া হয়েছে
আপনি কি এড্রেস বারে জীমেল এড্রেসের ডানদিকে হলুদ তারকা লক্ষ্য করেছেন
এটি নির্দেশ দেয় যে এই সাইটকে বুকমার্ক করা হয়েছে
আপনি বুকমার্কের নাম পরিবর্তন করতে তারকার ব্যবহার করে এটি ভিন্ন ফোল্ডারে রাখতে পারেন
জিমেইল এর নাম মাইগমেইলপেজ এ বদলান এবং এটি মিনিউবুকমার্কসহ নামক নতুন ফোল্ডারে রাখুন
এড্রেস বারে হলুদ তারকায় টিপুন
এডিট থিস বুকমার্ক ডায়লগ বাক্স প্রদর্শিত হয়
নামে ক্ষেত্রে মাইগমেইলপেজ লিখুন
ফোল্ডের ড্রপ ডাউনে টিপুন এবং চুসে নির্বাচন করুন
বুকমার্কস মেনু নির্বাচন করুন এবং নিউ ফোল্ডের এ টিপুন
একটি নিউ ফোল্ডের তৈরী হয়
এই ফোল্ডারের নাম মাইবুকমার্কস এ বদলাই
ট্যাগস এ ইমেইল টাইপ করুন
ট্যাগস বুকমার্কস শ্রেণীবদ্ধ করতে সাহায্য করে
বুকমার্কের সাথে কয়েকটি ট্যাগ যুক্ত করতে পারেন
উদাহরণস্বরূপ যখন আপনি একটি শপিং সাইট বুকমার্ক করেন আপনি এটি গিফটস বুকস বা টয়েস শব্দ দ্বারা ট্যাগ করতে পারেন
ডোন এ টিপুন
অথবা আপনি পৃষ্ঠা বুকমার্ক করতে CTRL এবং D কী ও টিপতে পারেন
মেনু বার থেকে বুকমার্কস এ টিপুন
বুকমার্কস মেনুতে মাইবুকমার্কস ফোল্ডার প্রদর্শিত হয়
ফোল্ডারের উপর কার্সার রাখুন
এখানে মাইগমেইলপেজ বুকমার্ক সংরক্ষিত আছে
এখন এড্রেস বারে ইমেইল ট্যাগ টাইপ করুন
লক্ষ্য করুন যে মাইগমেইলপেজ সাইট তালিকায় প্রথম বিকল্প হিসেবে দেখানো হয়েছে
তাই আমরা বুকমার্কের নাম বদলে দিয়েছি এটি অন্য ফোল্ডারে রেখেছি এবং ট্যাগ দ্বারা এর স্থান খুঁজেছি
এখন wwwgooglecom এই ওয়েবসাইটকে বুকমার্ক করুন
এড্রেস বারে এড্রেস নির্বাচন করুন এবং এটি মুছে ফেলুন
এখন wwwgooglecom লিখুন
Enter টিপুন
এখন এড্রেস বারের ডান কোনায় স্টার এ টিপুন
গুগল ওয়েবসাইট বুকমার্ক হয়ে গেছে
একইভাবে আরো চারটি সাইট বুকমার্ক করি স্পোকেন টিউটোরিয়াল yahooফায়ারফক্স add অন্স এবং উবুন্টু লক্ষ্য করুন যে আমরা এই বুকমার্ক ফোল্ডারে সংরক্ষিত করিনি
এবং আমাদের দ্বারা তৈরী বুকমার্ক কিভাবে মুছে দেই
অবশ্যই আপনি ইতিমধ্যে এডিট থিস বুকমার্ক ডায়লগ বাক্সে রিমুভ বুকমার্ক বোতাম দেখেছেন
wwwgooglecom বুকমার্ক মুছে ফেলি
এড্রেস বারে wwwgooglecom লিখুন
হলুদ তারকায় টিপুন
এডিট থিস বুকমার্ক ডায়লগ বাক্সে রিমুভ বুকমার্ক বোতামে টিপুন
মেনু বার থেকে বুকমার্কস এবং মাইবুকমার্কস এ টিপুন
বুকমার্কস মেনুতে গুগল বুকমার্ক এখন আর দৃশ্যমান নয়
নিজের তৈরী করা বুকমার্কস আপনি কিভাবে অ্যাক্সেস করতে পারেন
আপনি নানাভাবে বুকমার্কস অ্যাক্সেস করতে পারেন
আপনার দ্বারা বুকমার্ক করা সাইট অ্যাক্সেস করার সবচেয়ে সহজ উপায় হল এড্রেস বারে নাম লেখা
অ্যাড্রেস বার এ টিপুন প্রদর্শিত এড্রেস নির্বাচন করুন এবং এটি মুছে ফেলুন
এখন এড্রেস বারে অক্ষর G লিখুন
লক্ষ্য করুন যে G অক্ষর দিয়ে শুরু হওয়া ওয়েবসাইটের একটি তালিকা প্রদর্শিত হয়
এটি সেই সাইট যা আপনি বুকমার্ক ট্যাগ এবং পরিদর্শন করেছেন
আপনি আপনার বুকমার্ক লাইব্রেরি উইন্ডোতে দেখতে এবং ব্যবস্থিত ও করতে পারেন
মেনু বার থেকে বুকমার্কস এ টিপুন এবং শো এএলএল বুকমার্কস নির্বাচন করুন
লাইব্রেরি উইন্ডো প্রদর্শিত হয়
ডিফল্টরূপে আপনার তৈরি করা সকল বুকমার্ক আনসর্টেড বুকমার্কস ফোল্ডারে সংরক্ষিত হয়
লক্ষ্য করুন যে যাহু স্পোকেন টিউটোরিয়ালস উবুন্টু এবং ফায়ারফক্স add অন্স বুকমার্কস এখানে তালিকাভুক্ত
ধরুন আমি বুকমার্কস মেনুতে যাহু ইন্দিয়া বুকমার্ক জুড়তে চাই
প্রথমে লাইব্রেরি উইন্ডো পর্দার কেন্দ্রে নিয়ে যাই
এখন আমরা মেনু বার এবং বিকল্প স্পষ্টরূপে দেখতে পারি
আনসর্টেড ফোল্ডার থেকে যাহু বুকমার্ক নির্বাচন করুন
বাম মাউস বোতাম টিপুন এবং বুকমার্ককে বুকমার্কস মেনুতে ড্রেগ করুন
নিশ্চিত করুন যে কার্সার বুকমার্কস মেনুতে থাকে
বুকমার্কস মেনু খোলে
মাউস সূচক মেনুতে রাখুন এবং বাম মাউস বোতাম ছেড়ে দিন
এখন বুকমার্কস মেনুতে টিপুন
এখন যাহু বুকমার্ক বুকমার্কস মেনুতে প্রদর্শিত হয়
সরাসরি লাইব্রেরি উইন্ডো থেকে বুকমার্ক খুলতে এটিতে ডাবল ক্লিক করুন
এখন লাইব্রেরি উইন্ডোটি বন্ধ করুন
ফায়ারফক্স আপনাকে বুকমার্কস ক্রমবদ্ধ ও করতে দেয়
বুকমার্কস নাম দ্বারা ক্রমবদ্ধ করি
মেনু বার থেকে ভিউ তে টিপুন সাইডবার নির্বাচন করে তারপর বুকমার্কস এ টিপুন
বুকমার্কস সাইডবার বাম প্যানেলে খোলে
googleকম কে আবার বুকমার্ক করুন
বুকমার্কস সাইডবার থেকে আনসর্টেড বুকমার্কস ফোল্ডার নির্বাচন করুন এবং এতে ডান ক্লিক করুন
সর্ট বাই নামে নির্বাচন করুন
বুকমার্কস নাম দ্বারা ক্রমবদ্ধ হয়
আপনি বুকমার্ক নিজেও পুনঃ ব্যবস্থিত করতে পারেন
বুকমার্কস সাইডবার থেকে বুকমার্কস মেনু ফোল্ডারে টিপুন এবং সেটি খুলুন
এরপর আনসর্টেড বুকমার্কস ফোল্ডারে টিপুন এবং সেটি খুলুন
মাউস স্পোকেন টিউটোরিয়াল বুকমার্কে নিয়ে যান
এখন বাম মাউস বোতাম টিপে বুকমার্ক বুকমার্কস সাইডবারের উবুন্টু এন্ড ফ্রি সফটওয়ারে ফোল্ডার পর্যন্ত ড্রেগ করুন
মাউস বোতাম ছেড়ে দিন
বুকমার্ক উবুন্টু এন্ড ফ্রি সফটওয়ারে ফোল্ডারে নিয়ে যাওয়া হয়েছে
আপনার দ্বারা বুকমার্কস সাইডবারে করা পরিবর্তনসমূহ বুকমার্কস মেনুতেও প্রতিফলিত হয়
আপনি বুকমার্কস স্বয়ংক্রিয়ভাবেও ক্রমবদ্ধ করতে পারেন
মেনু বার থেকে বুকমার্কস এ টিপুন এবং শো এএলএল বুকমার্কস নির্বাচন করুন
প্রদর্শিত লাইব্রেরি উইন্ডোতে বাম প্যানেল থেকে আনসর্টেড বুকমার্কস নির্বাচন করুন
এখন ভিউস সর্ট এবং সর্ট বাই এডেড এ টিপুন
এড্রেস যে ক্রমে বুকমার্ক হিসাবে জুড়েছিল সেই অনুসারে ক্রমবদ্ধ হয়
ক্লোজ এ টিপুন
অবশেষে শিখি যে এই ওয়েব পেজ কিভাবে প্রিন্ট করি
প্রথমে আমরা এই ওয়েব পেজ প্রিন্টিং এর জন্য সেট করি
ফায়ারফক্স মেনু বার থেকে ফাইল এ টিপুন এবং পেজ সেটআপ নির্বাচন করুন
পেজ সেটআপ ডায়লগ বাক্স প্রদর্শিত হয়
পৃষ্ঠার আকার আ4 নির্বাচন করুন
পোর্ট্রেট হিসাবে ওরিয়েন্টেশন নির্বাচন করুন
অ্যাপলি এ টিপুন
সেটিংস কিভাবে প্রয়োগ করা হয়েছে তা যাচাই করতে ফাইল এ টিপুন এবং প্রিন্ট প্রিভিউ নির্বাচন করুন
আপনি পৃষ্ঠা ঠিক সেইভাবে দেখতে পারেন যেমন সেটি প্রিন্টের পর দেখাবে
প্রস্থান করতে ক্লোজ এ টিপুন
ফায়ারফক্স মেনু বার থেকে ফাইল এ টিপুন এবং প্রিন্ট নির্বাচন করুন
পর্দায় প্রিন্ট ডায়ালগ বাক্স প্রদর্শিত হয়
এখানে আমরা জেনারেল ট্যাবে জেনেরিক প্রিন্টের বিকল্পটি নির্বাচন করি
এরপর রেঞ্জ ক্ষেত্রে এএলএল পেজেস নির্বাচন করুন
কপিস এ আমরা 1 নির্বাচন করি
অপশনস ট্যাবে টিপুন এবং ইগনোর স্কেলিং এন্ড শ্রিঙ্ক টো ফিট পেজ উইডথ নির্বাচন করুন
প্রিন্ট এ টিপুন
প্রিন্টার সঠিকভাবে কনফিগার হয়ে থাকলে প্রিন্টারের প্রিন্ট শুরু করা উচিত
এই টিউটোরিয়ালের শেষে চলে এসেছি
এখানে আমরা শিখেছি বুকমার্কস সম্পর্কে এও শিখেছি যে বুকমার্কস সংগঠন করা ফায়ারফক্স পৃষ্ঠা সেটআপ করা প্রিভিউ এবং প্রিন্ট করা
এখন নির্দেশিত কাজ
একটি নতুন মোজিলা ফায়ারফক্স উইন্ডো খুলুন পাঁচটি নতুন সাইটসে যান
সবগুলি বুকমার্ক করুন
সকল বুকমার্কস নতুন ফোল্ডারে সংরক্ষণ করুন
বুকমার্কস বিপরীত বর্ণমালা ক্রমে সংগঠিত করুন
অন্তিম বুকমার্ক করা সাইটে যান
প্রিন্টের জন্য ওয়েব পেজ সেটআপ করে তা প্রিন্ট করুন
এই লিঙ্কে উপলব্ধ ভিডিও টি দেখুন
এটি স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পটি সারসংক্ষেপে বোঝায়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
স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কথ্য টিউটোরিয়াল গুলি ব্যবহার করে কর্মশালার আয়োজন করে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
স্পোকেন হাইফেন টিউটোরিয়াল ডট অর্গ স্লাশ ন্মেইক্ট হাইফেন ইন্ট্রো আমি কৌশিক দত্ত টিউটোরিয়ালটি অনুবাদ করেছি
অংশগ্রহনের জন্য ধন্যবাদ